কিছু লোক প্র্যাকটিস করছে ডান সাইড এ লাল বাঁ দিকে সবুজ পাঁচিল দেখা যাচ্ছে তার নিচে সবুজ ম্যাট দেখা যাচ্ছে।

কিছু পর্দাও দেখা যাচ্ছে চেয়ার টেবিল আছে কিছু উম বইরা আছে আর কিছু লোক আছে।

আর কিছু ছেলেমেয়ে-এ জিমন্যাস্টিক পরিবেশন করছে আ--হাতে একটি পতাকা রয়েছে ইন্ডিয়া ভারত মায়ের পতাকা--

এখানে একটি বড়ো মাঠ দেখা যাচ্ছে মাঠের মাঝখানে কিছু ফসল দেখা যাচ্ছে চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে গাছপালায় একটু পাতা দেখা যাচ্ছে পিছন--

একটি ঘর আছেঘরের মধ্যে কিছুবই দেখা যাচ্ছে চেয়ার আছে টেবিল আছে সামনে লোক আছে।

ফোনে কথা বলছে | আর পিছন দিকে অনেক উম টেবিল আছে | আর অনেক বই দেখা যাচ্ছে।